রাজমিস্ত্রি কাজ করে তারপরে এই নিয়ে চলছি আমরা সংসারে

শ্বশুর শ্বাশুড়ী সবাই ভালো আমি ভালোনা

সবকিছু এই হচ্ছে

এখানে আমার দিদির বাড়ি বেড়াতে এসে আমার বরকে ইয়ে করেছি

ও ওর দিদির বাড়ি আমার দিদির বাড়ির ঘর সামনাসামনি তাই পেম ভালোবাসা এই হয়েছিল

এরজন্য এই হইচে নাহলে

অনেক কষ্ট হইচে

কড়াই তুলেছি জাল বুনেছি সবকিছু করেছি

করে এসে এই আবার লোকের বাড়ি কাজ করা

জীবনে আর সুখ নেই

জীবনে আর সুখ নেই স আর কিছুই নেই এই করতে করতে এই চলে যাচ্ছে

এখন যাবো nursing home -এ

nursing home থেকে ঘুরে এসে আবার দেখবো কি করা যায়

আর কি করবো আর কিছু করার নেই

আর কিছু করার নেই আর এই নিয়ে চলছি চলতে চলতে দেখি ছেলের first year হয়ে second year পড়ছে college -এ

মেয়ের যে ইয়েতে পড়ছে

মাধ্যমিক দেবে সা আর দুবছর পরে

চলতে চলতে এই এই পর্যন্ত আসছে এখন এখন দেখা যাক কতদূর যাওয়া যায়

কি করবো আর কিছু করার নেই

বিয়ে এই নিয়ে চলছে এইপ হয়েছিল বিয়েটা এই আমার দিদির বাড়ির কাছে আমি এসছিলাম দিদির বাড়ি আর ওর দিদির বাড়ি কাছাকাছি নিয়ে এই বিয়েটা হইছিল

ওর এক ছে দুই ছেলেমেয়ে ছিল ও বিয়ে করবেনা বলেছিল তাই জোর করে আমাকে বিয়ে করেছিল

আমি জোর করেছিলাম এই নিয়ে চলছি আমরা

এইতো এইভাবেই চলছে আর এই আমার বাবা মাও জোর করে আমার বাবা মা দিচ্ছিল না আমি জোর করে করেছি আমার দুই দিদির দেখেছি আমা দুই দিদি কষ্ট কচ্ছে আমি কষ্ট করতে চাইনা

ওদের থেকে আমি ভালো আছি এজন্যই আমি বেধে ধরে আমি বিয়ে করেছি

এই জীবনে আমাদের চলছে

মেয়ে পড়াশোনা করছে কি নিয়ে আমি বলতে পারবোনা master degree নিয়ে পড়ছে মনে হচ্ছে

ওরজন্যেই ছেলেও ওই একটা ইয়ের কাজ কাজ খুঁজছে চাকরি

পঞ্চায়েতের থেকে চাকরি খুঁজছে চাকরি পেলে পরে ভালো হয়

চাকরির পরীক্ষা দিচ্ছে এখন থেকেই সবকিছু ইয়ে করে নিচ্ছে

এখন দেখা যাক কতদূর যাওয়া যায়

যাওয়া কতদূর যাওয়া যায় দেখি দেখতে দেখতে তারপরে হবে BREATH গাড়িচলছে BREATH এখন দেখি কতদূর যাওয়া যায় যেতে যেতে তারপরে দেখা যাবে

নিজের তো এখন নিজে করতে পারি না নিজে পড়াশোনা জানিনা সবকিছু

কিছুই জানিনা আমি পড়াশুনা ওজন্যে বাচ্চাদের পড়াশোনা শেখাচ্ছি দেখি কতদূর যাওয়া যায়

জীবনে অনেক কষ্ট কচ্ছি

এই নিবন্ধটি বাঙ্গালী সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে

কবিগুরু রবীন্দ্রনাথ ছিলেন অগ্ৰনী বাঙ্গালী কবি ঔপন্যাসিক সঙ্গীতশ্রষ্ঠা নাট্যকার চিত্রকর

ছোটো গল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক

তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ট সাহিত্যিক মনে করা হয় ও রবীন্দ্রনাথকে গুরুদের কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়

রবীন্দ্রনাথের বাহান্নটি কাব্যগ্ৰন্থ আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস ও ছত্রিশটি প্রবন্ধ

ও অন্যান্য গদ্য সংকলন তাঁর জীবন দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়

সর্বমোট পঁচানব্বই টি ছোটো গল্প ও উনিশো পনেরো টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সঙ্কলনের অন্তর্ভুক্ত হয়েছে

রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্ৰন্থাগারে অপ্রকাশিত রচনা বত্রিশ খন্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে

রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য ঊন্নিশ খন্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্ৰন্থে প্রকাশিত

রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে

উনিশো তেরো সালের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশিয়োদের মধ্যে সাহিত্য প্রথম নোবেল পুরস্কার লাভ করেন

রবীন্দ্রনাথ ঠাকুর কোলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতবান ব্রাহ্ম পেড়ালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন

বাল্যকালে প্রথাগত বিদ্যালয়ে শিক্ষা তিনি গ্রহণ করেন নি গৃহশিক্ষক রেখে বাড়িতেই তাঁর শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল

আট বচ্ছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন

আঠারশো চুয়াত্তর সালে তত্ববোধনী পত্রিকায় তাঁর অভিলাষ কবিতাটি প্রকাশিত হয় এটিই ছিল তাঁর প্রথম প্রকাশিত রচনা

আঠারশো তিরাশি সালে মৃণালিনী দেবীর সঙ্গে তাঁর বিবাহ হয়

আঠারশো নব্বই সালে থেকে রবীন্দ্রনাথ পূর্ব বঙ্গের শিলাইদহের জমিদারি estate এ বসবাস শুরু করেন

উনিশো এক সালে তিনি পশ্চিম বঙ্গের শান্তিনিকেতনে ব্রম ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন

উনিশো দু্ই সালে তাঁর পত্নী বিয়োগ হয়

উনিশো পাঁচ সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন

উনিশো পনেরো সালে বৃটিশ সরকার তাঁকে নাইট উপাধিতে ভূষিত করেন

কিন্তু উনিশো উনিশ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন

উনিশো একুস সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন

উনিশো তেইশ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়

দীর্ঘ জীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্ৰ বিশ্বে বিশ্বভাতৃত্বের বানী প্রচার করেন

উনিশো একছোলিশ সালে দীর্ঘ রোগভোগের পর কোলকাতার পৈতৃক বাসভবনেই তাঁর মৃত্যু হয়

রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা গীতিধর্মীতা চিত্ররূপময়তা আধ্যাত্মচেতনা ঐতিহ্যপ্রীতি প্রকৃতিপ্রেম

মানবপ্রেম স্বদেশপ্রেম বিশ্বপ্রেম romantic সৌন্দর্যচেতনা ভাব ভাষা ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য বাস্তবচেতনা ও প্রগতিচেতনা

ভারতের ধ্রুপদী ও লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বিজ্ঞানচেতনা ও শিল্পদর্শন তাঁর রচনায় গ্ৰভীর প্রভাব বিশ্বাস করেছিল

সমাজ কল্যাণের উপায় হিসাবে তিনি গ্রামোন্নয়ন ও গ্রামের দরিদ্র মানুষকে শিক্ষিত করে তোলার পক্ষে মত প্রকাশ করেন

hello নমিতা দিদি?

কাজ করো করে উঠলাম বলো?

এই মাকে একটু রান্না বান্না করতে সাহায্য করছিলাম।

পারি মোটামুটি ও বেশ নিয়ে কাকিমা কেমন আছে? আছে ভালোই আছে তোর বাড়িতে সবাই ভালো আছে? হুম চলে যাচ্ছে সব মোটামুটি আচ্ছা বুঝলাম দিয়ে শরীর টরির ঠিক আছে তো? এ perfect একদম বিন্দাস আমাদের আর কি হবে বলো? কাকু কাকিমার? হুম সব ভালো আছে, ভালো না থাকলেও থাকতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখনকার যা weather এতো change হচ্ছে ওই জন্য। হুম নিয়ে এখন এখন কি করছো? এখন তোর এই কাজ টাজ করে একটু বসলাম

আমি question করলেও answer দিতে পারবা তো? আবার question করবি তুই বল কি question? হুম, আ question বলতে এলে মানে কিরম question যে ইস্কুল থেকে biography দেখতে দেয়, ঠিক আছে? তো biography সম্বন্ধে আমার ঠিক জানা নাই, যে তুমি যদি একটু বলতে। ও মানে biography জিনিসটা কি? হুম ওটাই biography জিনিসটা কি? মানে দেখো উম আমি তো ঠিক জানি না এ প্রথমবার শুনছি, শুনছি বলতে গেলে প্রথমবার পেলাম সেই লেগে। হুম আগে করিস নি biography নিয়ে project?

আচ্ছা বুঝলাম আহ ও biography র সম্বন্ধে, biography র সম্বন্ধে বল কিছু। আ biography বলতে তোর হচ্ছে জীবনী মানে তোর জীবনে তোর জন্ম কোথায়? আ তোর মৃত্যু কোথায়? মানে তোর না মানে যারা মারা গেছে যেসব কবি টবি। তাদের জন্ম কোথায়? তাদের মৃত্যু কোথায়? তারা তাদের life এ কি করে গেছে? কোথায় পড়াশুনাও করেছে? কার সাথে তোর বিয়ে হয়েছে? কার সাথে মানে কি রোগ হয়েছিল? কিভাবে হয়েছিল? কি কি লিখেছে? কোন কোন? "আ উম আন্দোলন যেগুলো হয়েছে আগে তো কত আন্দোলন হতো কোন কোন আন্দোলনে আ অংশগ্রহণ করেছে। আচ্ছা যদি যদি আমি আমার biography লিখি তাহলে?